কোনো এক বড় বাগানের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে।

দেখতে পাওয়া যাচ্ছে দুপাশে দুটি দু রকমের নাগর দোলনাতে আলো জ্বলতেও দেখা যাচ্ছে এই ভিড়ের মধ্যে।